সব কিছু একবার পুরো নতুন করে শুরু করা একটা আর আমাদের কি বলতো আমরা তো বাইরে থাকায় মানে অভ্যেস নেই সেই culture এ হ্যাঁ হ্যাঁ বড়ো হয়নি সুতরাং আমাদের কাছে ওটা একটা challenge হয়েযায় মানে বাইরে গিয়ে থাকা।